অব শুনছি রাস্তাটি বাদ ছাড়ে সুন্দর ভাবে গাছ লাগানো হয়েছে ।

গাছ গুলি দেখতে খুব ভালো লাগছে এবং মন্দিরের পশে একটি দেখছি টাওয়ার কোনো কিছু আমি বুজতে পারছি না অনেক গুলি গাছ দেখা যাচ্ছে এখানে।

আমি এখানে যে ছবি দেখতে পাচ্ছি বা পিকচার দেখতে পাচ্ছি দেখে খুব সুন্দর লাগছে এই পরিবেশ।

এরকম ছবি আকর্ষণীয় ছবি সকলে দেখবে বলে আশা করি আমি।